আমার প্রিয় দেশবাসী নমস্কার
আজকাল অনেক জায়গা থেকে ভালো বর্ষার খবর আসছে
কোথাও কোথাও অতিরিক্ত বর্ষা চিন্তার কারণ হয়ে উঠেছে অন্যদিকে কিছু জায়গায় মানুষ এখনও বর্ষার প্রতীক্ষা করছেন
ভারতের বিশালত্ব ও বিবিধতার কারণে কখনও কখনও বর্ষাও তার পছন্দঅপছন্দ প্রকট করে
কিন্তু এজন্য বর্ষাকে দোষারোপ করা ঠিক নয়
মানুষই প্রকৃতির সঙ্গে বিরোধের পথে এগিয়ে গেছে আর তারই ফলস্বরূপ কখনো কখনো প্রকৃতি আমাদের উপর বিরূপ হয়ে পড়ে
এই কারণে এটা আমাদের সবার দায়িত্ব যে আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে রক্ষা করি প্রকৃতির উন্নয়নে সহায়তা করি
তাহলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে
বিগত দিনে এই রকমই একটি প্রাকৃতিক বিপর্যয় পুরো বিশ্বের মনযোগ আকর্ষণ করেছে
মানুষের চিন্তাভাবনাকে উদ্বেলিত করেছে
আপনারা টিভিতে নিশ্চয় দেখেছেন যে থাইল্যাণ্ডে ১২ জন কিশোর ফুটবল খেলোয়াড়ের একটি দল এবং তাদের কোচ একটি গুহাতে
বেড়াতে গিয়েছিল
ওখানে গুহাতে যেতে এবং সেখান থেকে বেরিয়ে আসতে সাধারণভাবে কয়েক ঘণ্টা সময় লাগে
কিন্তু ঐ দিন ভাগ্যদেবীর অন্যরকম ইচ্ছা ছিল
ওরা যখন গুহার ভিতরে অনেকটা ঢুকে গেছে তখন হঠাৎ প্রচুর বৃষ্টির কারণে গুহার মুখে প্রচুর জল জমে যায়
খেলোয়াড়দের বাইরে বেরনোর রাস্তা বন্ধ হয়ে যায়
কোন রাস্তা না পাওয়াতে ওরা গুহার
ভেতরে একটি ছোট টিলার উপর আটকে ছিল তাও একদিনদুদিন নয় ১৮ দিন
কল্পনা করতে পারেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই কিশোররা যখন একএকটা মুহূর্ত কাটাচ্ছিল তখন সেই সময়টা কেমন ছিল একদিকে তারা যখন বিপদের সঙ্গে লড়াই করছিল তখন অন্যদিকে সমগ্র বিশ্বের মানুষ একজোট হয়ে এই কিশোরদের নিরাপদে বাইরে বেরনোর জন্য প্রার্থনা করছিল
ওই কিশোরেরা কোথায় আছে কি অবস্থায় আছে ওদের কীভাবে বাইরে আনা যায় সেটা জানার সব রকম প্রচেষ্টা চালানো হয়
সময় মতো উদ্ধার না করা গেলে মনসুনএর কারণে কয়েক মাস ওদের বার করে নিয়ে আসা সম্ভব হত না
যাই হোক যখন ভালো খবর এলো সারা বিশ্ব শান্তি পেল
খুশি হল
কিন্তু এই পুরো ঘটনাটিকে আমার একটু অন্যভাবে দেখতে ইচ্ছে হচ্ছে
এই পুরো অপারেশানটা কীভাবে চালানো হয় প্রতিটি স্তরে সকলে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সেটা সত্যিই অভূতপূর্ব ওখানকার সরকার বাচ্চাদের পিতামাতা পরিবারের লোকজন গণমাধ্যম দেশের নাগরিকবর্গ প্রত্যেকে শান্তি ও ধৈর্যের এক অনুকরণীয় আচরণ করে দেখিয়েছে
সবাই দলবদ্ধ ভাবে এই মিশনে সামিল হয়েছে
প্রত্যেকের এই সংযত ব্যবহার আমার মনে হয় এটা শেখার ও আত্মস্থ করার বিষয়
মাবাবার দুঃখ হয়নি বা মা চোখের জল ফেলেননি তা কিন্তু নয়
প্রত্যেকের ধৈর্য সংযম পুরো সমাজের শান্ত ব্যবহার সত্যিই আমাদের জন্য শিক্ষামূলক বিষয়
এই অপারেশানে থাইল্যাণ্ডের নৌবাহিনীর এক সৈন্যকে প্রাণ দিতে হয়েছে
সমগ্র বিশ্ব আশ্চর্যান্বিত যে এইরকম বিপদসঙ্কুল পরিস্থিতি সত্ত্বেও উদ্ধারকারীরা জলমগ্ন অন্ধকার গুহাতে সাহস ও ধৈর্যের সঙ্গে কাজ করেছে আশা ছাড়েনি
এই ঘটনা এটাই দেখায় যে যখন মানুষ জোটবদ্ধ হয় তখন অনেক আশ্চর্য জিনিষ হয়
এটাই প্রয়োজন যে আমরা শান্ত মনে স্থির চিত্তে নিজেদের লক্ষ্যে মনোনিবেশ করি এবং তার জন্য কাজ করতে থাকি
কিছুদিন আগে আমাদের দেশের জনপ্রিয় কবি নীরজ প্রয়াত হয়েছেন
কবি নীরজের বৈশিষ্ট্য ছিল আশা ভরসা দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস
কবি নীরজের সব কথা আমাদের সকল ভারতবাসীকে অনেক শক্তি প্রেরণা দিতে পারে
উনি লিখেছেন
অন্ধকার দূর হবেই
যতই তুফান উঠুক যতই বজ্রপাত হোক
দীপ যখন জ্বলেছে তখন অন্ধকার দূর হবেই
কবি নীরজকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই
প্রধানমন্ত্রীজী নমস্কার আমার নাম সত্যম
আমি এবছর দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অ্যাডমিশান নিয়েছি
আমাদের স্কুলের বোর্ডপরীক্ষার সময় আপনি এক্জাম স্ট্রেস এবং এডুকেশনের কথা বলেছিলেন
আমাদের মত স্টুডেন্টদের জন্য এখন আপনার কী বক্তব্য আছে
জুলাই এবং আগষ্ট মাস কৃষকদের জন্য এবং সব তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
কেননা এটাই হচ্ছে সেই সময় যখন কলেজগুলির জন্য পিক সেশন
সত্যমের মত লক্ষ লক্ষ যুবক স্কুল থেকে বেরিয়ে কলেজে যায়
ফেব্রুয়ারি আর মার্চ মাস যায় পরীক্ষা প্রশ্নউত্তর লেখায়
এপ্রিল এবং মে মাস ছুটিতে আনন্দ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট ভবিষ্যত জীবনের দিক নির্ণয় এবং কেরিয়ার চয়েস করতে ব্যয় হয়
জুলাই হচ্ছে সেই মাস যখন যুবকরা নিজের জীবনের নূতন পথে পদক্ষেপ করে
যখন ফোকাস কোশ্চেন থেকে সরে কাটঅফএ চলে যায়
ছাত্রদের মনযোগ হোম থেকে হোস্টেলএ চলে যায়
ছাত্ররা পেরেন্টদের ছত্রছায়া থেকে প্রফেসরদের ছত্রছায়াতে প্রবেশ করে
আমার বিশ্বাস আমার যুব বন্ধুরা কলেজ জীবনের শুভারম্ভকে নিয়ে খুবই উৎসাহিত এবং খুশি
প্রথমবার বাড়ির বাইরে বেরনো গ্রামের বাইরে যাওয়া এক সুরক্ষিত পরিবেশ থেকে বাইরে বেরিয়ে নিজেকে নিজের পথ প্রদর্শক হতে হয়
এতসব যুবক নিজের ঘর ছেড়ে জীবনকে এক নূতন পথে এগিয়ে নিয়ে যেতে বেরিয়ে পরে
অনেক ছাত্র কলেজে জয়েন করেছে অনেকে জয়েন করবে
আপনাদের আমি এটাই বলবো যে বে ক্যালম এনজয় লাইফ জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করুন
বই ছাড়া কোনও উপায় নেই পড়াশোনা তো করতেই হবে
কিন্তু নূতন নূতন বিষয় খোঁজার ইচ্ছা চালিয়ে যেতে হবে
পুরনো বন্ধুরা খুবই মূল্যবান
ছোটোবেলার বন্ধুত্ব অমূল্য
কিন্তু নূতন বন্ধু নির্বাচন বন্ধুত্ব করা এবং চালিয়ে যাওয়া খুবই বুঝেশুনে করা দরকার
নূতন কিছু শিখুন
যেমন নতুন নতুন দক্ষতা নতুন নতুন ভাষা শিখুন
যে সমস্ত যুবক নিজের ঘর ছেড়ে বাইরে অন্য কোথাও পড়তে গেছেন তাঁরা ঐ জায়গাকে আবিষ্কার করুন
ওখানকার সম্পর্কে ওখানকার লোক ভাষা সংস্কৃতি সম্বন্ধে জানুন
ওখানকার যে সব বেরানোর জায়গা আছে সেখানে যান সে সম্পর্কে জানুন
নূতন অধ্যায় শুরু করছেন সব নব যুবকদের জন্য আমার শুভকামনা রইল
কলেজ মরশুমের কথা যখন উঠলই তখন মধ্যপ্রদেশের ছাত্র আশারাম চৌধুরীর কথা বলতেই হয়
খবরে দেখছিলাম অত্যন্ত গরীব পরিবারের ছেলে এই আশারাম জীবনের কত সমস্যা পার হয়ে সাফল্য অর্জন করেছে
যোধপুর AIIMSএর MBBSপরীক্ষায় প্রথম চেষ্টাতেই সে পাশ করে গেছে
তার বাবা আজীবন আস্তাকুঁড়ের আবর্জনা কুড়িয়ে পরিবারের ভরণপোষণ করে এসেছেন
সেই পরিস্থিতিতে এই সাফল্যের জন্য আমি আশারামকে অভিনন্দন জানাই
এমন কত দুঃস্থ পরিবারের ছাত্র আছে যারা প্রতিকূল অবস্থার মধ্যেই নিজেদের পরিশ্রম আর মনযোগকে সম্বল করে এমন কিছু করে দেখিয়েছে যা আমাদের সকলকে প্রেরণা যোগায়
যেমন দিল্লির প্রিন্স কুমার যার বাবা ডিটিসির বাসচালক কিংবা কলকাতার অভয় গুপ্তা যে ফুটপাথে রাস্তার আলোর নীচে বসে পড়াশোনা করেছে এদের মধ্যে আছে আমেদাবাদের মেয়ে আফরীন শেখ যার বাবা অটো চালান আছে নাগপুরের স্কুলবাস চালকের মেয়ে খুশি হরিয়ানার চৌকিদারের ছেলে কার্তিক কিংবা ঝাড়খণ্ডের ইঁটভাঁটার মজদুরের ছেলে রমেশ সাহু
রমেশ নিজেও মেলায় খেলনা বিক্রি করত
গুরগাঁওয়ের প্রতিবন্ধী মেয়ে অনুষ্কা পাণ্ডে জন্ম থেকেই স্পাইনাল মাসকুলার অটোপ্সি নামক বংশগত রোগের শিকার এরা সবাই নিজেদের দৃঢ় সংকল্প আর মনের জোরে সব বাধা পার করে দুনিয়াকে দেখানোর মতো সাফল্য অর্জন করেছে
নিজেদের আশেপাশে তাকালে আমরা এমন কত উদাহরণই পেয়ে যাব
দেশের যে কোনও প্রান্তের যে কোনও ভালো ঘটনা আমার মনকে শক্তি দেয় প্রেরণা যোগায়
আর এই সব তরুণদের কথা আপনাদের বলতে গিয়ে আমার কবি নীরজের কথা মনে পড়ছে
জীবনের উদ্দেশ্য সম্পর্কে নীরজ বলেছিলেন
আকাশের গান আমার পৃথিবীকে শোনাতে হবে
সব আঁধারকে নিয়ে আসতে হবে আলোয়
ফুলের সুবাস দিয়ে জয় করতে হবে তলোয়ারকে
আর পাহাড়কে জাগাতে হবে গান গেয়ে
আমার প্রিয় দেশবাসী কয়েক দিন আগে একটি খবর আমার চোখে পড়লো যাতে লেখা ছিল মোদীর স্বপ্ন সফল করলেন দুই যুবক
ভিতরের খবরটি পড়ার পর জানতে পারলাম আমাদের যুবশক্তি কীভাবে টেকনোলজির স্মার্ট এবং ক্রিয়েটিভ ইউজএর সাহায্যে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে
ঘটনাটা ছিল এইরকম একবার আমেরিকার টেকনোলজি হাব সান জোস শহরে আমি ভারতীয় তরুণদের সঙ্গে আলোচনার সময় আমি তাঁদের কাছে আবেদন রেখেছিলাম তাঁরা যেন ভারতের জন্য নিজেদের ট্যালেন্টকে কীভাবে ব্যবহার করা যায় সেটা ভাবেন এবং সময় বের করে কিছু করেন
আমি ব্রেনড্রেনকে ব্রেনগেইনএ বদলে ফেলার অনুরোধ জানিয়েছিলাম
রায়বেরিলির দুই আইটি প্রফেশনাল যোগেশ সাহুজী এবং রজনীশ বাজপেয়ীজী আমার এই চ্যালেঞ্জকে স্বীকার করে এক অভিনব চেষ্টা চালিয়েছেন
নিজেদের প্রফেশনাল স্কিলকে ব্যবহার করে যোগেশজী এবং রজনীশজী মিলে একটি স্মার্ট গাঁও অ্যাপ তৈরি করেছেন
এই অ্যাপ শুধু যে গ্রামের লোকেদের গোটা দুনিয়ার সঙ্গে সংযুক্ত করবে তাই নয় এখন তাঁরা যে কোনও তথ্য বা সংবাদ নিজেদের মোবাইলেই পেয়ে যাবেন
তৌধকপুর নামে রায়বেরিলির এই গ্রামটির গ্রামপ্রধান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিডিও সকলে মিলে এই অ্যাপটি ব্যবহার করার জন্য সাধারণ গ্রামবাসীকে উৎসাহ দিয়েছেন
এই অ্যাপ এক হিসেবে গ্রামে একরকমের ডিজিট্যাল বিপ্লব আনার কাজ করছে
গ্রামে যত উন্নয়নের কাজ হচ্ছে এই অ্যাপের মাধ্যমে সেগুলির রেকর্ড রাখা ট্র্যাক করা মনিটর করা সহজ হয়ে গেছে
এই অ্যাপএ গ্রামের টেলিফোন ডিরেক্টরি নিউজ সেকশান ইভেন্টস লিস্ট হেলথ সেন্টার নফরমেশন সেন্টার সবই দেওয়া আছে
এই অ্যাপ কৃষকদের জন্যও খুবই কাজের
অ্যাপের ফিচার কিসানদের মধ্যে ফ্যাক্ট রেট একদিক থেকে তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বাজারের কাজ করছে
এই ঘটনাটিকে খতিয়ে দেখলে একটা ব্যাপার আপনাদের অবশ্যই মনে হবে যে এই তরুণেরা আমেরিকায় সেদেশের চলনবলন বিচারবিবেচনার মধ্যে জীবন কাটাচ্ছেন হয়ত বেশ কিছু বছর আগে দেশ ছেড়েছেন কিন্তু তা সত্ত্বেও নিজের গ্রামের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলি জানেন চ্যালেঞ্জগুলিকে বোঝেন এবং গ্রামের সঙ্গে ইমোশনালি যুক্ত রয়েছেন
এই কারণেই সম্ভবত তাঁরা গ্রামের যা প্রয়োজন ঠিক সেই অনুসারে কিছু বানাতে পেরেছেন
নিজের গ্রাম নিজের শিকড়ের সঙ্গে এই যোগ এবং নিজের দেশের জন্য কিছু করে দেখাবার এই মানসিকতা সব ভারতবাসীর মধ্যে স্বাভাবিক ভাবেই রয়েছে
কিন্তু কখনও কখনও সময়ের জন্য দূরত্বের জন্য কখনও বা পরিস্থিতির জন্য তার ওপর হাল্কা একটা পর্দা পড়ে যায়
কিন্তু ছোট্ট একটি অগ্নিস্ফুলিঙ্গও যদি তাকে স্পর্শ করে তো সব কথা আবার জেগে ওঠে এবং চলে যাওয়া দিনগুলির দিকে আমাদের আবার টেনে নিয়ে আসে
আমরাও বরং একটু পরখ করে নিই আমাদের ক্ষেত্রেও এরকম কিছু ঘটেনি তো অবস্থান পরিস্থিতি বা দূরত্ব আমাদেরও বিচ্ছিন্ন করে দেয়নি তো কোনও আস্তরণ পড়ে যায়নি তো ভেবে দেখুন অবশ্যই
মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নমস্কার আমি সন্তোষ কাকড়ে কোলাপুর মহারাষ্ট্র থেকে বলছি
পণ্ঢরপুরের বারী অর্থাৎ পুণ্যযাত্রা মহারাষ্ট্রের পুরনো ঐতিহ্য
প্রতি বছর এই উৎসব খুব উৎসাহ ও আনন্দের সঙ্গে পালন করা হয়
প্রায় ৭৮ লক্ষ বারকরী এতে যোগদান করেন
এই অভিনব অনুষ্ঠান সম্পর্কে দেশের বাকি মানুষ জানুক তাই বারী উৎসব সম্বন্ধে আরও কিছু জানান
সন্তোষজী আপনার ফোনের জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যিই পণ্ঢরপুরের
পুণ্যযাত্রা এক অদ্ভুত উৎসব
বন্ধুগণ আষাঢ় মাসের একাদশী যেটা এবছর ২৩শে জুলাই তারিখে ছিল এই দিনে পণ্ঢরপুরের পুণ্যযাত্রা জাঁকজমকের সঙ্গে পালিত হয়
পণ্ঢরপুর মহারাষ্ট্রের কোলাপুর জেলার পবিত্র শহর
আষাঢ় মাসের একাদশীর প্রায় ১৫২০ দিন আগে থেকেই বারকরী অর্থাৎ তীর্থযাত্রীরা পালকি নিয়ে পণ্ঢরপুরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন
এই যাত্রা যাকে বারী বলা হয়ে থাকে এতে লক্ষ লক্ষ বারকরী যোগদান করেন
সন্ত জ্ঞানেশ্বর আর সন্ত তুকারামের মত সন্ন্যাসীদের পাদুকা পালকিতে রেখে বিঠ্ঠল ভগবানের নামে নাচগান করতে করতে পণ্ঢরপুরের দিকে রওনা দেওয়া হয়
এই পুণ্যযাত্রা শিক্ষা সংস্কৃতি আর শ্রদ্ধার ত্রিবেণী সঙ্গম
ভগবান বিট্ঠল যাঁকে বিঠোবা বা পাণ্ডুরঙ্গও বলা হয় তাঁর দর্শনের জন্য ভক্তরা ওখানে পৌঁছন
ভগবান বিট্ঠল দরিদ্র অসহায় পীড়িতদের স্বার্থরক্ষা করেন
মহারাষ্ট্র কর্ণাটক গোয়া অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার লোকেদের অপার শ্রদ্ধা এবং ভক্তি রয়েছে এই ভগবানের প্রতি
আপনারা পণ্ঢরপুরের বিঠোবা মন্দিরে যান ওখানকার মাহাত্ম্য সৌন্দর্য আধ্যাত্মিক আনন্দের এক আলাদা অনুভূতি রয়েছে
মন কি বাত অনুষ্ঠানের শ্রোতাদের আমার অনুরোধ যদি সুযোগ আসে পণ্ঢরপুরের পুণ্যযাত্রার অভিজ্ঞতা অবশ্যই অর্জন করবেন
জ্ঞানেশ্বর নামদেব একনাথ রামদাস তুকারাম এরকম অসংখ্য সন্ন্যাসী মহারাষ্ট্রে আজও সাধারণ মানুষকে শিক্ষা প্রদান করছেন
এঁরা অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে শক্তি দেন
ভারতের প্রতি প্রান্তে এইসব সন্ন্যাসী যুগ যুগ ধরে প্রেরণা দিয়ে আসছেন
ভারূড বা আভংগএর মতো শ্লোকে আমরা ওঁদের কাছ থেকে সদ্ভাব প্রেম আর ভ্রাতৃত্ববোধের উপদেশ পাই
অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে শ্রদ্ধার সঙ্গে সমাজ লড়াই করতে পারে এই মন্ত্র আমরা এঁদের কাছ থেকে পাই
এঁরাই সঠিক সময়ে সমাজকে সঠিক পথ দেখিয়েছেন এবং সমাজ থেকে পুরনো কুসংস্কার দূর হোক এটা সুনিশ্চিত করেছেন
মানুষের মধ্যে করুণা সাম্য এবং শুচিতার ভাবনা নিয়ে এসেছেন
আমাদের এই ভারতভূমি বহু রত্নে খচিত বসুন্ধরা
সাধুসন্ন্যাসীদের যেমন এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে আমাদের দেশে ঠিক সেইরকম কর্মবীর মহাপুরুষেরা মাতৃভূমিকে রক্ষা করতে জীবনদান করেছেন নিজেদের সমর্পিত করেছেন
ঠিক এরকমই এক মহাপুরুষ ছিলেন লোকমান্য তিলক যিনি অনেক ভারতীয়ের মনে গভীর ছাপ ফেলেছেন
আমরা ২৩শে জুলাই তিলকজীর জন্মজয়ন্তী আর ১লা আগষ্ট ওঁর প্রয়াণদিবসে তাঁকে ভক্তি ভরে স্মরণ করি
লোকমান্য তিলক সাহস আর আত্মবিশ্বাসে বলীয়ান ছিলেন
ব্রিটিশ শাসকদের ভুলভ্রান্তি দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা ও বুদ্ধিমত্তা তাঁর ছিল
ইংরেজরা লোকমান্য তিলককে এতটাই ভয় পেত যে কুড়ি বছরের মধ্যে তিনতিনবার তাঁর বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ এনেছিল
এটা কোনও সামান্য কথা নয় লোকমান্য তিলক এবং আমেদাবাদে তাঁর যে মূর্তি রয়েছে তা নিয়ে এক বিশেষ ঘটনার কথা আপনাদের আমি বলছি
১৯১৬র অক্টোবর মাসে লোকমান্য তিলকজী যখন আমেদাবাদে এসেছিলেন ভাবুন আজ থেকে ১০০ বছর আগে তাঁকে স্বাগত জানাতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন
এই সময় সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে লোকমান্য তিলকজীর দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল এবং সর্দার বল্লভভাই প্যাটেল লোকমান্য তিলকজীর দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন
১লা আগষ্ট ১৯২০ লোকমান্য তিলকজীর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই সর্দার বল্লভভাই প্যাটেল সিদ্ধান্ত নিয়েছিলেন আমেদাবাদে তাঁর স্মারক মূর্তি প্রতিষ্ঠা করতেই হবে
এরপর নগর কর্পোরেশনের মেয়র হয়েই বল্লভভাই প্যাটেল ব্রিটেনের মহারানীর নামাঙ্কিত ভিক্টোরিয়া গার্ডেনএ মহামান্য তিলকের স্মারক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন
স্বাভাবিক ভাবেই ব্রিটিশ শাসক এই বিষয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং সেখানকার কালেক্টর বার বার স্মারু হেলা নামক স্মারক নির্মাণের প্রস্তাব
নাকচ করে দিতে থাকেন
কিন্তু সর্দার সাহেব তো সর্দার সাহেব
প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন কিন্তু লোকমান্য তিলকের স্মারক মূর্তি প্রতিষ্ঠা করেই ছাড়বেন
অবশেষে সর্দার প্যাটেল মূর্তি নির্মাণ করে ২৮শে ফেব্রুয়ারি ১৯২৯এ মহাত্মা গান্ধীকে আমন্ত্রণ জানান সেই মূর্তির উদ্বোধন করতে
সেই মহাউদ্ঘাটন অনুষ্ঠানে পূজনীয় বাপু বলেছিলেন আমেদাবাদ পুরসভা মেয়র হিসেবে শুধু একজন ব্যক্তিকেই পায়নি সেই সঙ্গে এমন এক শক্তি পেয়েছে যার দ্বারা তিলকের মূর্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে
আমার প্রিয় দেশবাসী এই যে মূর্তি সর্দার প্যাটেল প্রতিষ্ঠা করেছিলেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে লোকমান্য তিলকজী চেয়ারে উপবিষ্ট
এই মূর্তির নীচে লেখা আছে স্বরাজ আমার জন্মগত অধিকার
ইংরেজের কাছে এই লেখা ঈশ্বরের নির্দেশের মত শুনতে লেগেছিল
লোকমান্য তিলকের উদ্যোগেই প্রথম সার্বজনীন গণেশ উৎসব উদ্যাপন শুরু হয়েছিল
সার্বজনীন গণেশ উৎসব পরম্পরাগতভাবে শ্রদ্ধা ও আয়োজনে সমৃদ্ধ হয়ে উঠলেও একই সঙ্গে সমাজ জাগরণ একতা সমদর্শিতা এবং সাম্যের মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রভাবশালী মাধ্যম হয়ে উঠেছিল
সেই সময়ের দাবীই ছিল ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে একজোট করা
গণেশ উৎসব জাতিধর্ম নির্বিশেষে জনসাধারণকে
সঙ্ঘবদ্ধ হতে সাহায্য করেছিল
সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসবের জনপ্রিয়তা বাড়তে লাগল
এর থেকেই প্রমাণ হয় আমাদের প্রাচীন ঐতিহ্য এবং বীর নায়কদের প্রতি যুব সমাজের আজও ক্রেজ আছে
এখন যে কোনও শহরের অলিতে গলিতে গণেশ মণ্ডপ দেখতে পাওয়া যায়
ঐ গলির সব পরিবার মিলেমিশে ঐ গণেশ উৎসবের আয়োজন করে
একটা টিম হিসেবে কাজ করে
আমাদের যুবসমাজের কাছে এ এক অতুলনীয় সুযোগ
এতে তাঁরা অর্গানাইজেশন ও leadershipএর মতো বিশেষ ক্ষমতা অর্জন করতে পারেন এবং নিজেদের ভেতর সেগুলিকে বিকশিত করতে পারেন
আমার প্রিয় দেশবাসী আমি গতবারেও বলেছি আজ লোকমান্য তিলকজীকে স্মরণ করতে গিয়ে আবারও বলছি এবারেও আপনারা গণেশ উৎসব ধুমধামের সঙ্গে পালন করুন কিন্তু পরিবেশবন্ধব উৎসব উদ্যাপন করুন
গণেশজীর মূর্তি থেকে তাঁর সাজসজ্জা পূজা সামগ্রী সব পরিবেশবন্ধব হোক
আমি চাই প্রত্যেক শহরে ইকোফ্রেণ্ডলি গণেশ উৎসবের প্রতিযোগিতা হোক তাঁদের পুরষ্কৃত করা হোক এবং মাইগভ ও নরেন্দ্র মোদী অ্যাপএ এই পরিবেশবন্ধব গণেশ উৎসবের ব্যাপক প্রচার করা হোক
আমি অবশ্যই জনগণকে আপনাদের কথা জানাবো
লোকমান্য তিলকজী দেশবাসীকে আত্মবিশ্বাসে ভরপুর হতে আহ্বান করেছিলেন
তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং সে অধিকার অর্জন করেই ছাড়বো
আজ আমাদের আবার বলার সময় এসেছে স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং সে অধিকার অর্জন করেই ছাড়বো
সুশাসন এবং উন্নয়নের সুফল প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে
এভাবেই নতুন ভারত সৃষ্টি হবে
তিলকজীর জন্মের পঞ্চাশ বছর পরে ঠিক ওই দিন অর্থাৎ ২৩শে জুলাই ভারতমাতার আর এক সুপুত্রর জন্ম হয়েছিল
যিনি নিজের জীবন সমর্পণ করেছিলেন যাতে করে দেশবাসী স্বাধীন ভারতে শ্বাস নিতে পারে
আমি চন্দ্রশেখর আজাদের কথা বলছি
ভারতে এমন কোনও নওজোয়ান আছেন যিনি এই পংক্তি শুনে প্রেরণা পাবেন না
সরফোরশি কি তমন্না অব হামারে দিল মে হ্যায়
দেখনা হ্যায় জোর কিতনা বাজুএকাতিল মে হ্যায়
এই কবিতার লাইনগুলি আশফাক উল্লাহ্ খান ভগৎ সিং চন্দ্রশেখর আজাদের মতো তেজীদের প্রেরণা দিয়েছিল
চন্দ্রশেখর আজাদের সাহসিকতা এবং স্বাধীনতার জন্য আকুলতা অনেক যুবককেই প্রেরণা জুগিয়েছিল
আজাদ নিজের জীবন বাজী রেখেছিলেন কিন্তু বিদেশী শাসনের সামনে কখনও মাথা নোয়াননি
এটা আমার সৌভাগ্য যে মধ্যপ্রদেশে চন্দ্রশেখর আজাদের গ্রাম অলীরাজপুর যাওয়ার সুযোগ হয়েছে
এলাহাবাদের চন্দ্রশেখর আজাদ পার্কেও শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ মিলেছে এবং চন্দ্রশেখর আজাদজী সেই বীর ছিলেন যিনি বিদেশীদের গুলিতে মরতে চাইতেন না বাঁচলে স্বাধীনতার জন্য লড়তে লড়তে বাঁচব আর মরলেও স্বাধীনতা অর্জন করেই মরবো এই ছিল ওঁর বৈশিষ্ট্য
আরও একবার ভারতমাতার দুই মহান সন্তান লোকমান্য তিলকজী এবং চন্দ্রশেখর আজাদজীকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি
কিছুদিন আগে ফিনল্যাণ্ডে অনুষ্ঠিত জুনিয়র অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের দৌড়ে ভারতের বাহাদুর কন্যা কিষাণকন্যা হিমা দাস স্বর্ণপদক জিতে ইতিহাস
সৃষ্টি করেছে
দেশের আর এক কন্যা একতা ভয়ান আমার চিঠির জবাবে ইন্দোনেশিয়া থেকে
আমাকে ইমেল করে
এখন ও ওখানে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে
ইমেলে একতা লিখছে যে কোনও অ্যাথলিটের জীবনে মাহেন্দ্রক্ষণ সেটাই যখন সে তেরঙ্গা জড়িয়ে ধরে আর আমার গর্ব যে আমি তা করে দেখিয়েছি
একতা আমাদের সবার আপনাকে নিয়ে গর্ব হয়
আপনি দেশের নাম উজ্জ্বল করেছেন
টিউনিশিয়ায় বিশ্ব প্যারাঅ্যাথলেটিক্স গ্রাঁ প্রি ২০১৮তে একতা স্বর্ণপদক ও ব্রোঞ্জ পদক জিতেছে
ওর এই সাফল্য উল্লেখযোগ্য এই কারণে যে ও নিজের চ্যালেঞ্জকে সাফল্যের মাধ্যম বানিয়ে নিয়েছে
২০০৩এ রোড অ্যাকসিডেণ্টে একতা ভয়ানের শরীরের নীচের অংশ অচল হয়ে পড়ে
কিন্তু এই মেয়েটি সাহস হারায়নি এবং নিজেকে শক্তিশালী করে তুলে নিজের লক্ষ্যে পৌঁছেছে
আরও একজন সাহসী যোগেশ কটুনিয়াজী
ইনি বার্লিনে প্যারাঅ্যাথলেটিকদের গ্রাঁ প্রিতে ডিস্কাস থ্রোয়িংয়ে বিশ্বরেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন
ওঁর সঙ্গে সুন্দর সিং গুর্জরও জ্যাভলিন থ্রোয়িংয়ে স্বর্ণপদক জেতেন
আমি একতা ভয়ানজী যোগেশ কটুনিয়াজী সুন্দর সিংজীকে তাঁদের সাহস ও সংগ্রামী মনোভাবের জন্য সেলাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি
আপনারা আরও এগিয়ে চলুন খেলুন উন্নতি করুন
আমার প্রিয় দেশবাসী আগষ্ট মাস ইতিহাসের অনেক ঘটনা উৎসবের ঘটনাপ্রবাহে ভরা
কিন্তু আবহাওয়ার জন্য কখনও কখনও অসুখও ঘরে প্রবেশ করে
আমি আপনাদের সকলের ভালো স্বাস্থ্যের জন্য দেশভক্তির প্রেরণা জাগানো এই আগষ্ট মাসের জন্য এবং শতবর্ষ ধরে চলে আসা অনেক অনেক উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি
মন কি বাতএ আবার মিলিত হবে
অনেক অনেক ধন্যবাদ